সবার হাতে একটি করে গিফট রয়েছে ছোট বাচ্চারা আছে।

এবং কিছু মানুষজন বাসের মধ্যে আছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে--

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটা অফিস অফিসে--

এখানে গ্যারেজ ।

একটি স্টেডিয়ামের মাঠ।

একটা প্লেটের মধ্যে একটা কলাপাতার মধ্যে--

এখানে একটি রেস্টুরেন্টও এটা হতে পারে রেস্টুরেন্টের ছবি।

পেইন্টের মতো লাগে।

ইমি ইউ ইউরা--

কিছু সাজানো রয়েছে চুড়িদার।

একটি জনপ্রিয় স্থান।

পাথরে তৈরি খাল--

কিছু বাঁশ বাগান আছে।

একটা রেস্টুরেন্টের ছবি।

এটা একটা পোস্টার এখানে লেখা আছে যে চক্রবর্তী নার্সারি।

এটা একটা পোস্টার লাগানো হয়েছে এখানে পোস্টারের চারিদিকে গাছপালা আছে বিভিন্ন ধরণের।

রিপেয়ারিংয়ের দোকান একটা গাড়ি রিপেয়ারিংয়ের--

দোকান তার সঙ্গে রয়েছে একটি মোবিল ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে--

আঃ অনেকটি পুতুলের মধ্যে পুলের পায়ে--

দুই স্তম্ভর লিফটে একটি রুপালি।

ভেতরেও মাহিন্দ্রা কে_ইউ_বি ওয়ান হান্ড্রেড দেখা যাচ্ছে সম্ভবত রক্ষণাবেক্ষণ বা টায়ার পরিষেবার জন্য।

আ ইঙ্গিত করে এটি একটি ত্রিপল নিবদ্ধ।

পেট্রোল পাম্পের সামনে কিছু ফুল গাছ আছে গ্যাদা ফুল গাছ।

পেট্রোল পাম্পে লোক নেই কিন্তু তার উপরে পেট্রোল পাম্পের উপরে কয়েকজন লোক কাজ করছে রং টং করছে।